রাস্তা দিয়ে একটি টোটো --

একটি ইস্কুটি যাচ্ছে সামনে--

এটি হচ্ছে মেদিনীপুর ইনস্টিটিউট অফ এডুকেশন ।

ছোট আ খেলার দেওয়ার জিনিস পাওয়া যায়।

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট -এর একটি বাইক এখানে নিচে মোটরসাইকেল দেখতে পাওয়া--

এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি চার চাকা গাড়ি।

হালকা সবুজ রঙের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

দূরে বাড়ি দেখতে পাওয়া--

চেক আপ -এর মধ্যে রয়েছে একটি।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটি একটি--